এখানে একটি নদী দেখতে পাচ্ছি নদীতে অনেকগুলো নৌকো রয়েছে কিছু জিনিস নৌকোতে ভরা আছে।

এখানে আমি এইরুম দেখতে পাচ্ছি এইরুমে অনেকগুলো জিনিস আছে যেমন তিনটা চেয়ার রয়েছে এবং টেবিল গ্লিল দেখতে পাচ্ছি।

টেবিলের ওপরে কিছু বোতল রাখা আছে।

এখানে একটি রুম দেখতে পাচ্ছি রুমটি আকাশী কালারের।

দুটো জালানা দেখা যাচ্ছে সাইটে দুটো চেয়ার আরো কিছু বোতল আরো একটি টে এ টেবিল ।

দুটো অটো গাড়ি দুটো সাইকেল ও একটি খেলনা জিনিস ও নোংরা আবর্জনা কিছু রয়েছে।

সাইজ এ একটি কার গাড়ি ও কিছু মানুষ আরও একটি ঘর এবং কারেন্ট -এর তার আরও গাছ রয়েছে।

একটি মেয়ে দাঁড়িয়ে আছে সাথে আরও কিছু মেয়ে বসে আছে কিছু কাগজ নিয়ে ও পেন নিয়ে।

সাইডে আরো একটা রুম দেখা যাচ্ছে।

এখানে একটি গেট দেখা যায়।

বাড়ির চারপাশে আরো কিছু গাছ রয়েছে।

এখানে একটি রুম রুম দেখা যাচ্ছে রুমটি সাদা কালারের।

ব্যাংকের গিরিলের দরজায় একটি মহিলা দাঁড়িয়ে আছে উপরে কিছু পোস্টার ও ডিশ লাগানো আছে একটি টাওয়ার বসানো আছে সবুজ গাছ আছে।

কম্পিউটার আছে ও কারেন্টের বোর্ড আছে।

মেঝেতে কিছু উম মুছার জায়গা রয়েছে একটি জালানা একটি ফুলের তোড়া--

এই রাস্তার সাইডে একটি কারেন্টের খুঁটি ও তার এবং লাইট পোস্টার --

দুসাইডে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে কিছু মানুষ সবুজ গাছ উপড়ে সাদা আকাশ।

গাছের শুকনো ডাল মাটিতে পড়ে আছে কিছু পাতাও ঝরে পড়ে আছে।

মানুষ দেখা যায় সবুজ ও গোল্ডেন কালারের ছাদ দেখতে পাচ্ছি।

এবং কিছু মানুষের ঘাড়ে উম বে কালো লাল কালারের ব্যাগ ঝোলানো আছে তিনটি মেশিন রাখা আছে ও--

ঘরে কটি সবুজ গুলো সাদা কালারের সাইডে অনেকগুলো গাছ সবুজ গাছ রয়েছে।

সবুজ হলুদ কালারের বাতা দিয়ে ঘেরানো রয়েছে ওপরে লাইট লাগানো আছে।

ও ঘরের উম ও ওয়ালে কিছু লেখা আছে।

কয়েকটি মেয়ে দাঁড়িয়ে আছে আরও কিছু লোকজন দাঁড়িয়ে আছে গ্রিলে জালানা--

ও একটি দরজা দেখা যাচ্ছে এবং একটি ফুলের তোড়া।

সামনে টিউব কল আছে হাত পা ধোয়ার জন্য বসার জায়গা আছে কারেন্টের সুইচ আছে।

জ দরজা আছে পাশে জলানা আছে।

কিছু বেলুন দিয়ে সাজানো রয়েছে ঘরে অনেক মানুষ রয়েছে একটি গেট আছে।